সময় হয়ে গেছে ভালো আছে এই দিন কেটে যাচ্ছে আর কিছু না তবে বন্ধুর মত সবাই পেয়েছি হ্যাঁ সেই সারাক্ষণ ওর ইয়ার্কি আমি কি বলছি বলতো মানে তুমি আমার শাশুড়ি মা হও তবুও তুমি আমাকে কিরকম ভাবে বললে হ্যাঁ সর্বক্ষণই আমার হাসি ঠাট্টা দিয়ে কেটে যাচ্ছে এই সেদিন কে আমার কষ্ট হচ্ছিল বুঝতে পারলে আর আমিও তো একটা মেয়ে এইটুকু বুঝবো না যে কারো কষ্ট হবে মেয়ের থেকে কি বলতো তুমি মা মানে তুমি যেতে পাওনি তুমি আমাদের যে তিনটি আমরা আছি বোঝো খুব ভালো করে বোঝো ওরা নয় তোমার রক্তের জিনিস ছেলে মেয়ে আমি তো আর রক্তের নই তবুও আমাকে বোঝো শুধু মা হলে হবে আমিও একটা মেয়ে সেটাও তো দেখ, আরেকটা মেয়ে মা দুটোই না তাই জন্যই বুঝতে পারি না? বুঝেছিস তার জন্যই বুঝতে পারি কার কষ্টটা কি হচ্ছে না হচ্ছে এভাবেই কেটে যাক হ্যাঁ একশ বার এরম ভাবেই কাটবে এভাবেই ত্রিশ টা বছর কেটে গেল এরকম ভাবে এগিয়ে এসেছ আরো এগিয়ে যাবে

মনে কষ্ট এইসব কিচ্ছু রাখবে না আমি তো আছি

বাবা আছে আমি আছি সবাই আছে সবাই হাসিখুশি এরকমভাবেই দিন কাটাবে বুঝেছ

আর কষ্টের দিন সব কেটে গেছে হ্যাঁ আর সবাইকে দূরে ঠেলে দেবে যারা ওরকম সব মানুষ আছে বুঝলে তো?

আহ দেখুন renewal এর কথা বলছেন ঠিকই কিন্তু আগের year যখন আমি আহ করার জন্য গেছিলাম তখন আপনাদের company থেকে কিছু problems দেখা দিয়েছিল যার কারণে আমি renewal

Recent ই হয়েছিল আহ claim করেছি তাও উহ পাঁচ মাস আগে।

উহ দেখুন গাড়িটা তো আমিই চালাচ্ছিলাম কিন্তু accident টা অন্য একজনের through তেই হয়েছে মানে তারা এসেই গাড়িটাকে ধাক্কা মেরেছিল। দেখুন সেটা তো খেয়াল করিনি কারণ তখন একটা accident হয়েছে সবে সবে তো আমি যদি এখন সেরকম check করি যতদূর মনে পরছে কোনো traffic police ছিল না নাহলে তিনি তো এগিয়ে আসতেন না দেখুন এত problem জানলে তো আপনাদের company র through আমি করতামনা না? আরও অনেক ধরনের company আছে যারা এরকম ধরনের claim করে না এখন গাড়ি টা যে accident হয়েছে আপনাদের company র গাড়িই তো accident হয়েছে না? ওখানে যখন insurance র ব্যাপারে লিখা ছিল তখন সেখানে তো কিছু লিখা ছিলো না সেরকম ভাবে। আহ দেখুন আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না মানে আমি যে amount টা pay করেছি সেটা আমার গাড়িতে যে dent পড়েছে সেটাতে cover হবে না অন্যের গাড়িতে যদি কোনো dent বা কোনো problem হয় থাকে সে পাবে টাকা টা। না না সেটা তো আমি বুঝতে পারছি যে আমি যদি কম amount করি তো আমি কম amount রই cover পাব কিন্তু আমি বলতে চাইছি যে আমি যে amount টা pay করলাম সেটা দিয়ে আমার গাড়ির কোনো coverage কিছু হবে না। তাই তো? আপনাদের executive আগে আমাকে ঠিক করে জানাতেন আমি নিশ্চয়ই সেই amount দিয়ে করতাম। আহ দেখুন কি বলুন তো আমি এসব insurance র কিছু ওতো বুঝিনা তো তাই জন্যই আপনাদের executive এর কাছে যাওয়া তো সেখানে আপনাদের executive যদি আমাকে ঠিকঠাক না বুঝায় যে আমার আমি যেটা নিচ্ছি যে insurance এর জন্যে আহ apply করেছি সেটাতে শুধুমাত্র third party coverage হবে তো সেরকম ভাবে যদি সে বুঝাতো আমি তাহলে নিশ্চয়ই আমি শুনতাম। আমাকে তো একবার বলা উচিত ছিলনা ঠিকভাবে? যখন আমি কিছু জানিনা বলেই তো আপনাদের কাছে গিয়েছিলাম। আচ্ছা দেখুন এখন বলছেন যে renew করার কথা আমি এখানে আমার claim টা পেলাম না আমি আপনাদেরকে আবার trust করব কি করে একটু বলবেন এটা যদি আপনার গাড়ির সাথে হতো আপনার সাথে হতো

দেখুন সেরকম ভাবে যদি আপনি বলেন যে আপনারা lead করছেন গত কুড়ি বছর ধরে বললেন এত বছর ধরে আপনারা lead করছেন তাহলে এবার আমি যদি সেরকম ভাবেই দেখতে যাই তাহলে আপনাদের trust না করে আমি যদি কোনো ছোট company র কাছে যাই তাদেরকেও তো একটা সুযোগ দিতে হবে না তো তাঁর আপনারা যদি এরকম ভাবে help না করতে পারেন

Huge নয় but তাও আমি যখন insurance টা করেছি cover পাওয়ার জন্য তো আমি নিশ্চয়ই সেটার আশাতেই থাকবো তো আমি যখন গিয়েছিলাম আপনি হয়তো ছিলেন না other যে কেউ ছিল আমি তাকে এটা স্পষ্ট করে বলেছিলাম যে দেখুন আমি car insurance এর তেমন কিছু বুঝি না তো আপনি যখন জানেন আপনি আমাকে suggest করুন এবার তিনি আমাকে বললেন যে আপনি কম budget র মধ্যে দেখতে চান নাকি বেশি budget থেকে থাকে তো বলুন তিনি এখন এটা তখন বললেন তো যখন policy টা তিনি দিচ্ছেন insurance এ তো তার তো বলা উচিত তার মধ্যে কি কি terms and conditions আছে তো সেটা যদি উনি আমাকে clear না বলেন

আগের বারেও কিন্তু আপনাদের executive same ভাবেই কথা বলেছিলেন যে না আহ যেকোনো problem হলে আমরা আপনাদের company র কাছে গেলে problem টা solve হয়ে যাবে কিন্তু দেখুন problem এ পড়েছি সেই কবে সেটা কিন্তু এখনো কিন্তু solve হয়নি আর আপনি বলতে চাইছেন যে আমাকে এখন তার proof দিতে হবে তো এখন কোথায় CCTV camera লাগানো ছিল সেগুলো আমাকে দেখতে হবে? তো আহ মানে কি কি রকমের আহ evidence আমি দিতে পারি? ধরে নিন কেউ দেখেছে মানে accident টা হয়েছে Hello হ্যাঁ accident টা যখন হয়েছিল তখন কিছু মানুষ তো দেখেছিলেনই তাহলে সেইট কি evidence হতে পারে? আচ্ছা বুঝলাম আহ আপনার কথাটা একটু problem করছিল মানে একটু কেটে কেটে যাচ্ছিল যাইহোক আপনার কথা আমি বুঝতে পেরেছি কিন্তু দেখুন এবার তাহলে আমাকে ওই road এ গিয়েই CCTV camera খুঁজতে হবে

ঠিক আছে আপনি বলুন কি কি plan আছে কি কি policy plan আছে? Coverage বেশি থাকবে এটা আপনি দু রকমি বলুন না আগে। হ্যাঁ আপনি এটা আপনি এটা third party plan বলছেন নাতো আবার? এটা কত amount বললেন? two triple nine? Okay তো আপনারা মানে আমি ঠিক কি বলবো ঠিক বুঝতে পারছি না কারন আমি already আমি আগের যে amount টা সেটা two thousands ই ছিল আর সেটার claim limit ছিল six thousands তো এখন সেটা two triple nine এ আপনি কত বললেন fifty thousands limit আছে claim তো সেটা তো third party জন্য তো first party র জন্য তো এটা বেশি ভালো আমি offer দেখছি তো এই offer টি না না আপনি ই বলুন না মানে just এক হাজারের হের ফের এর জন্য আমাকে তাহলে কতটা ভোগান্তি ভুগতে হলো। আচ্ছা আপনি কি তখন ওখানে ছিলেন যে আপনি কথাটা বললেন যে আমি terms and conditions জানার প্রয়োজন বোধ করিনি বা কিছু আমি নিশ্চয়ই জানিনা তখন জিজ্ঞাসা নিশ্চয়ই আমাকে বলা হয়েছে যে coverage দেওয়া হবে এবার আমি তো আর অত জানিনা যে এটা third party first party এতরকমের এতকিছু জানলে আমি তো তখন জিজ্ঞাসা করতে পারতাম আমি জানিনা বলেই তো আপনাদের ওপর trust টা করেছিলাম। বুঝতে পারছি কিন্তু এবার দেখুন আমার মানে আপনারা আমার তো সমস্ত রকমের ID details তো নিয়েছিলেন আমার job সম্মন্ধে ও আপনাদের জানা ছিল তো সেখানে salary basis এ তো আমার মানে দু হাজার কিংবা তিন হাজার টাকা টা খুব একটা কম তো এরকম তো নয় আমি সেই amount টা দিতেই পারতাম তাও আপনি বলছেন যে yearly তাই হ্যাঁ তো yearly হলে amount নিশ্চই খুবই কম এমন না যে প্রত্যেক মাসে দিতে হচ্ছে তো সেক্ষেত্রে দেখুন আমার normal insurance ও করা আছে কিন্তু এখানে car insurance এ যে এত যে ঝামেলা সেটা তো আমি জানতাম না। এবার বলুন আমার গাড়িটা কি ওরকম dent অবস্থাতেই থাকবে? তো তাঁর যদি মানে আহ third party র জন্য কো কোনো যদি কোনো problem নাই হয়ে থাকে ধরুন তার কোনো accident কিছু হলোই না just আমার দিক থেকেই হলো তাও তারাই পাবে? বুঝতে পারছি আগে জিনিস টা যদি clear হতো তাহলে আহ এর বুঝতে তো পারছি কিন্তু উম কি আর করা যাবে তাহলে বলুন কি কি document বা কি করতে হবে নতুন করে কোনো কিছু add করতে হবে বা কি?

হ্যাঁ আগের আহ মাসেই করিয়েছি। এখন কোনটা ভালো হবে একটা বললেন two triple nine one year আচ্ছা আর কি কি বললেন? আচ্ছা তাহলে এই amount টাই সুবিধাজনক মনে হচ্ছে তো এতে আবার সেরকম কিছু problem হবে নাতো duration আর claim এমাউনট টা তো বুঝলাম এদিকে মানে আমি আমার তরফ থেকে যদি কোনো আহ accident হয়ে থাকে আমার গাড়ির যদি আবার problem হয়ে থাকে তো পেয়ে যাবো তো?

আলাদা আলাদা নয় যে উনি এক লাখ পাবেন আর এদিকে এক লাখ মানে just ওই অত amount এর তো হবে না তাও বলছি ওহ ঠিক আছে তাহলে এই plan টাই নিবো উহ কিভাবে কি documentation করতে হয় আপনি তাহলে আহ আমার এই নাম্বারে WhatsApp আছে আপনি পাঠিয়ে দিন details গুলো আমি দেখে নেবো তাহলে।

সম্প্রতি নদীয়া জেলার শিমুরালীর মনসা পোতা অঞ্চলে একটি train accident হয়েছে এই train accident টি হয়েছিল মূলত একটি গাড়ির সাথে train এর ব্যাপারটি শুনতে আজব মনে হলেও ব্যাপারটি কিন্তু অত্যন্তই দুর্ভাগ্যজনক এবং একটি বড়োসড়ো বিপদ কিন্তু এড়োনো গিয়েছে train accident টা মূলত হয়েছিল একটি গাড়ির সাথে যে train টা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

আমাদের যে rail gate থাকে সেখানে কিন্তু train আসার আগে siren দিয়ে দেয়া হয় এবং যে একজন guard থাকে যিনি কিন্তু সবসময় আহ সেই আহ rail gate এর যে gate টি সেটিকে কিন্তু উঠানো নামানোর কাজটি করে থাকেন। তিনি সরকার নিযুক্ত একজন কর্মচারী বিষয়টা হলো দেখা যাচ্ছে যে একটি মনসা পোতা অঞ্চলে বাচ্চাদের একটি মানে যারা নতুন গাড়ি কিনেন বা যারা গাড়ি চালাতে জানেন না তাদের গাড়ি চালানো শেখানো হয় এমন একটি প্রশিক্ষণকেন্দ্র কিন্তু রয়েছে এবং সেখানে একটি school গাড়ি কিন্তু ছিল একজন চালক তিনি কি করছিলেন গাড়িটা চালানো শিখছিলেন বা গাড়িটা চালানোর practice করছিলেন বিষয়টা যেটা হয় তিনি train আসছে কি আসছেনা সেটাকে তিনি আর খেয়াল রাখেননি তিনি কি করেন গাড়ির চাকাটা সোজা পিছনের দিকে নিতে থাকেন অর্থাৎ গাড়ি ঘুরাচ্ছিলেন ঘুরাতে ঘুরাতে চাকাটা তিনি rail line এর উপরে তুলে দেন এবার rail line এর উপরে গাড়ির চাকা তুলে দেওয়ার ফলে যেটা সৃষ্টি হয় কিন্তু মানে ঠিক তখনই দুরন্ত গতিতে ছুটে আসে down আহ শান্তিপুর শিয়ালদাহ local এবং সেই গাড়িটা ছুটে এসে কিন্তু সরাসরি ওই school গাড়িটিতে কিন্তু সেটি ধাক্কা মারে

minimum পঞ্চাশ miter কিন্তু এগিয়ে যায় এবং ঐভাবে গাড়িটা কিন্তু ভিতরে মানে rail line এর উপরে সে ধুলোর মতন এগুতে থাকে গাড়িটা এবং গাড়িটা কিন্তু সম্পূর্ণরূপে ধ্বংসাবশেষে পৌঁছে যায় গাড়ির কোনো অংশই আর মানে দৃশ্যত অবস্থায় কিন্তু থাকেনা খুবই খারাপ অবস্থা হয়ে যায় গাড়িটির গাড়িটি সম্পূর্ণরূপে গোল গোল করে ঘুরতে থাকে এবং আহ train এর ধাক্কায় গাড়ির প্রতিটা অংশ প্রতিটা জায়গা কিন্তু পুরো ভেঙেচুরে চুরমার হয়ে যায় ঠিক আছে অনেক বড় একটি বিপদ এড়ানো যায় প্রসঙ্গত কিন্তু গাড়িতে শুধুমাত্র চালক ছিল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 গাড়ির আহ মানে steering থেকে সরে গিয়ে যেহেতু গাড়ির চালক বেড়িয়ে গেছিলো তার ফলে কিন্তু গাড়ির চালকের ও কোনোরূপ ক্ষয়ক্ষতি কিন্তু সেখানে হয়নি কিন্তু এখানে কিন্তু এটি ক্ষয়ক্ষতি হবার চূড়ান্ত সম্ভাবনা ছিল ঠিক আছে ক্ষয়ক্ষতি হবার সম্ভাবনা ছিল আর যদি school গাড়ি আর যদি সেই গাড়ির মধ্যে কিছু বাচ্চা থাকতো তাহলে কিন্তু problem টা আরো বাড়তো তাই সেই কারণের জন্য বলা যায়

গাড়িটাকে কিন্তু তিনি চালাচ্ছিলেন এবং গাড়িটাকে চালাতে চালাতে তিনি কিন্তু কখনো মদ্যপ অবস্থায় বা এরকম কোনো ব্যাপারের মধ্যে কিন্তু তিনি ছিলেন না ব্যাপারটা এরকম type এর হয়েছিল যে উনি পেছনে যে গাড়ির চাকাটা rail line এর উপরে যে উঠে যাচ্ছে না সেটা কিন্তু উনি খেয়াল করতে পারেননি এবং যেহেতু উনি জিনিষটা খেয়াল করতে পারেননি সেহেতু কিন্তু উনি গাড়ির চাকাটাকে নিয়ে চলে যান ওখানে এবার এখানেই problem টা কিন্তু সৃষ্টি হয়ে গিয়েছিলো এই গাড়িটি যখন দূর থেকে ছুটতে আসতে থাকে তখন কিন্তু কেউ দেখতে পায়নি যে বা গাড়ির চালকও কিন্তু এটা খেয়াল করতে পারেনি train এর চালক যে এরোকম একটি ব্য~ব্যাপার কিন্তু সামনে ঘটতে চলেছে হয়তো যদি সেটা হতো তাহলে হয়তো তিনি গাড়ির গতি কিছুটা হলেও কমাতেন বা কিছু এটা গেলো এবার যখন গাড়িটা তারপরও দুমড়ানো মোচড়ানো অবস্থায়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 পুলিশে খবর দেওয়ার আগেই কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু সেখানে পৌঁছে যায় তারা সেখানে পৌঁছে যায় এবং তারা পাশ থেকে এরকম একটি দৃশ্য দেখে তারা কিন্তু রীতিমতন চিৎকার করতে থাকে কারণ তারা ভেবেছিলেন গাড়ির ভিতরে হয়তো কোনো মানুষ রয়েছেন বা ভুলবশত হয়েছে তো তারা প্রচন্ড চিৎকার চেঁচামেচি করতে থাকে সাথে সাথেই এলাকাবাসীন্দা কিন্তু সেখানে জড়ো হয়ে যায় এবং এলাকাবাসীরা সেখানে জড়ো হয়ে যাওয়ার পরে কিন্তু গাড়িটিকে rail line এর উপর থেকে তারাই কিন্তু মানে ধাক্কিয়ে এবং আহ তারা কিন্তু rail line এর উপর থেকে নিজেরাই গাড়িটাকে সড়িয়ে দেয় rail পুলিশ আসার পূর্বেই তারা কিন্তু সেই আহ rail line এর উপর থেকে গাড়িটাকে কিন্তু তারা পুরোপুরি সম্পূর্ণরূপে সড়িয়ে দিয়েছিলো এবং শুধু এখানেই তারা উম আহ থেমে থাকেননি তারা উম আহ rail পুলিশ যখন সেখানে এসে পৌঁছায় তখন তারা কিন্তু rail পুলিশকে সমস্ত ঘটনা যেটা ঘটেছিলো অর্থাৎ আমরা যেটা বলছিলাম যে উম আহ গাড়িটা এগোতে থাকে এবং একটি মানে ভুলে চোখের মানে নিমিষের ভুলেই কিন্তু গাড়িটা এভাবে rail line এর উপরে উঠে যায় এবং আহ সেই ঘটনাটা কিন্তু তারা rail পুলিশের কাছে বর্ণনা করে যদিও গাড়িটি যিনি চালাচ্ছিলেন সেই আহ ব্যক্তিকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছেন

প্রচার পাওয়ার একটি মানে প্রচার পাক বা না পাক আমাদের উচিত পরবর্তীকাল থেকে এধরণের ঘটনাকে কিন্তু যতটা সম্ভব আমাদের উচিত এড়িয়ে চলা কারণ এধরনের কোনো একটি ঘটনা ঘটা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 যে উম আহ rail gate এ এমন কিছু অত্যাধুনিক যন্ত্র বসিয়ে দেয়া উচিত যার ফলে হয়তো train আসলে বা কিছু হলেই সাথে সাথেই যেন আহ মানে rail gate টা পড়ে যায় কিন্তু সত্যিকারের কথা বলতে এই rail gate এর যিনি আহ guard man থাকেন তিনি কিন্তু বাস্তবিক পক্ষে খুবই একটি ভালো কাজের সঙ্গে যুক্ত তিনি মানুষকে কিন্তু সত্যি আমরা অনেক সময় বলি rail gate এ অনেক jam হয়ে যায় হ্যা train ঢুকার দশ minute আগের থেকে পাঁচ minute আগের থেকেই আমাদের rail gate পড়ে যাচ্ছে আমরা আহ শিমুরালীতেও বলি চাকদাতেও বলে থাকি বা অন্য অনেক জাগাতেই আমরা হয়তো ভারতবর্ষে বলে থাকি এ কথাটা কিন্তু বাস্তবিক পক্ষে কিন্তু এটা খুবই একটি ভালো কাজ করা হয় কারণ আমরা পাঁচ minute আগের থেকে সতর্ক হয়ে যাবো গাড়িতে train আসছে তাহলে আমি আমার গাড়িটাকে নিয়ে rail line পারাপারটা করবো না তাইনা এধরণের কাজে ভুল আমরা মানে হয়তো অনেক সময় আমরা আমাদের খুব তাড়াহুড়ো থাকে বা কিছু সেই কারনের জন্য হয়তো আমরা রেগে যাই বা আমাদের হয়ত মনে হয় যে আহ ticket মানে sorry rail guard যিনি কাজটা করছেন তিনি হয়ত ওখানে ভুল করছেন বা উনার এত আগে থেকে ইয়ে করার কোনো দরকার পড়ে না ঠিকাছে আহ rail gate টা ফেলে দেওয়ার কোনো দরকার পরে না আহ train line এ চলে আসার পরে তারপরে দিলেই তো হয় আমাদের এরকম একটা চিন্তা ভাবনা অনেকেই হয়ত পোষন করি কিন্তু এই চিন্তাভাবনাটা করার কিন্তু কোনো ‍যুক্তিপূর্ন কাজ নয় কারনটা কী কারন আমাদের এই জিনিসটা বোঝা উচিত যে একটা train যখন আসছে তো একটা train যখন আসছে তার কিন্তু গতিটা speed এই আসছে কোনো একটা গাড়ি ঘোড়া হুট করে চলে আসলে কিন্তু

বিভিন্ন যান্ত্রিক দুর্ঘটনা বা কোনো মানুষ অনেক সময় মরন ঝাপ দেয় আমরা কী করি rail line এ train আসতে দেখেও আমরা কিন্তু line পারাপারে নিজেকে নিয়ে যাই তা এধরনের line পারাপার করা উচিত না বা গাড়ি ঘুরানো বা গাড়ি চালানো bike আরোহী সকলেরেই এই জিনিসগুলো থেকে নিজেদেরকে সতর্ক করা উচিত যে এভাবে চলতে থাকলে কিন্তু আমরা train এর ইয়ে পড়ে যাব এবং যখন আমাদের rail gate চত্ত্বরে rail line এর উপরে ইয়ে মানে rail gate টাকে বন্ধ করে দেওয়া হয় train যাবে বলে জায়গা দেওয়ার জন্য তখনও কিন্তু আমরা অসংখ্য মানুষ থাকি তারা কিন্তু সে মানে train এর মদ~মানে train আসছে train আসুক না আমি আমার মতন চলব

আর কখনো কখনো দেখা যায় যে কিছু মানুষ তারও স্বরে তারা ছুটতেই থাকছেন ছুটতেই থাকছেন আরে আহ যখন আমার এমন এরকমও হয় যে কিছু মানুষ cycle কে পাড় করে দিচ্ছেন কিন্তু এগুলো করা কখনই আমাদের উচিত না কিছৃু ক্ষন হয়ত পাঁচ minute দেরি হবে দশ minute তো দেরি হবে না আমি ধরলাম দশ minute ও দেরি হল কই কুড়ি minute তো দেরি হবে না তালে পাঁচ minute দশ minute এর জন্য নিজের জীবনকে আমরা কেন বাজি রাখব তাই না? নিজের জীবনকে বাজি রেখে কখনো কোনোকিছু করা উচিত নয় আমি মানে আমি সকলকে অনুরোধ করব যে আপনারা কেউই এভাবে গাড়ি চলাচল করবেন না যেখানে rail gate এ একটি আহ rail gate দেওয়া হয়ে যাচ্ছে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 তখন কিন্তু সেটা আমাদেরকে দেহে আমাদের দেহের সঙ্গে কিন্তু সেটা rail line টা টানে যার ফলে কিন্তু আমরা সেখান থেকে সচরাচর আর এগিয়ে যেতে পারব না ঠিকাছে rail line এর সঙ্গে এরকমই একটি ব্যবস্থা যুক্ত থাকে

যে আহ সেটিকে আহ পাড় করে এগিয়ে চলা তাই না আর সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে rail line এর সাথে আমাদের যতটা সংযুক্তি রয়েছে ঠিকাছে আমাদের যে আহ rail line কে দেখলেই যে rail আসতে দেখলেই আমাদের যে চলমান ইচ্ছা সেটি কিন্তু কখনোই করা উচিত না ঠিক আছে আর পরবর্তি কাল থেকে bike আরোহী কিংবা গাড়ি যারা চালাচ্ছেন তাদের সাথেও আমাদের অনুরোধ থাকবে এই এই বিষয়গুলিকে লক্ষ্য করেই আপনারা cycle bike বা সাধারন নিত্য যাত্রীদেরও আমি অনুরোধ করব এছাড়া train এ হুট করে মানে খুব train ধরার তাড়া থাকলে দৌড়ে ঝাপিয়ে train এ উঠার কোনো প্রয়োজনীয়তা পড়ে না অসংখ্য মানুষ এই এই কারনের জন্যও কিন্তু নিজের প্রাণ হাতে করে মানে নিজের প্রাণ নিজে কাটছেন বলা যায় তো এই সমস্ত ঘটনা থেকে আমাদেরকে এড়িয়ে এই সমস্ত ঘটনা থেকে আমাদের কিন্তু নিজেদেরকে সরিয়ে রাখাই বাঞ্চনীয় কারন এ ধরনের দুর্ঘটনার কবলে পড়লে কিচ্ছু হয় না হয়ত আহ পৃথিবী একটি সন্তানকে হারায় অথচ একটি পরিবার কিন্তু এর তাদের নিজের প্রিয় মানুষকে হারায় তাই নিজের প্রিয় পরিবারের মানুষদের কথা মাথায় রেখে আমাদের উচিত এই ধরনের ঘটনা থেকে নিজেদেরকে কিন্তু বিরত রাখাই ভাল ভূ বৈচিত্র সূচক মানচিত্রে ব্যাখ্যা পৃথিবীপৃষ্ঠে বিভিন্ন প্রাকৃতিক উপাদান যেমন ভূমিরূপ নদ-নদী উদ্ভিদ ইত্যাদি এবং বিভিন্ন সাংস্কৃতিক উপাদান যেমন জনবসতি পদঘাট সেতু telephone electric line ইত্যাদি বিষয়গুলি নানা ধরনের নানা ধরনের বিষয়গুলিকে নানা ধরনের বিষয়গুলি প্রতীক চিহ্নগুলির মাধ্যমে মানচিত্রে তুলে ধরা হয় এর প্রতীক চিহ্ন গুলির মাধ্যমে এই প্রতীক চিহ্ন গুলির মাধ্যমে কোন স্থান বা অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ বা উপাদানের সঙ্গে সাংস্কৃতিক পরিবেশ বা উপাদানের সম্পর্ক ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়

আহ বিভিন্ন প্রচলিত প্রতীক চিহ্নের মাধ্যমে ব্যবহারের মাধ্যমে চিত্রায়িত করা হয় সেই মানচিত্রকে ভূবৈচিত্রসূচক মানচিত্র বা topographical map বলা হয়

বিভিন্ন দেশের ও দেশের ও অঞ্চল সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারি মানচিত্রে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভূপ্রকৃতি নদ-নদী জলাশয়ের মৃত্তিকা জলবায়ু উদ্ভিদ কৃষি সম্পদ খনিজ প্রভিতির অবস্থান জনবসতি যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে জানতে পারা যায় এটি ভৌগোলিকদের যেমন প্রয়োজন তার সাথে সাথে শিক্ষক শিক্ষিকা পর্যটক প্রশাসক আমিন যিনি জমি জরিপ করেন গবেষক ও অন্যান্য শ্রেণীর মানুষরা মানচিত্র ব্যবহার করেন মানচিত্র সাধারণত বিভিন্ন সাংকেতিক সংকেতের সাহায্যের বিভিন্ন বিষয় দেখানো হয় তাই মানচিত্র পাঠের জন্য বিশেষ জ্ঞান বা অনুশীলনের প্রয়োজন হয়ে থাকে ভূবৈচিত্রসূচক মানচিত্র প্রস্তুতি প্রস্তুত কারক প্রস্তুত কারক সতেরোশো~ সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে ভারতের ভারতীয় সর্বক্ষণ ভারতীয় সর্বক্ষণ বিভাগ যা যা survey of ইন্ডিয়া সংস্থাটি স্থাপিত হম হয় স্থাপিত হয় এই সংস্থাটির সদর দপ্তর উত্তরা~ উত্তরাঞ্চল রাজ্যের দেরাদুন শহরে অবস্থিত এই সংস্থার তত্ত্বাবধানের topographical মানচিত্র গুলি প্রকাশিত হয় topographical মানচিত্র বলতে বোঝায় প্রচলিত বিভিন্ন চিহ্নের সাহায্যে বিভিন্ন স্থানের প্রাকৃতিক অর্থনৈতিক বিষয় সম্য দেখানো হয় এই মানচিত্রের সাহায্যে পাহাড় পর্বত মালভূমি নদ-নদী জলাশয় উদ্ভিদ ইত্যাদি প্রাকৃতিক বিষয় সম্পর্কে বিষয় সম্পর্কে এবং সেই সাথে উক্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা জনবসতী শিল্প প্রকৃতি বৈচিত্র মূলক অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানা যায় তাই কোন অঞ্চল সম্পর্কে জানতে হলে topographical মানচিত্রের বিশেষ topographical মানচিত্র বিশেষ গুরুত্বপূর্ণ ভূবৈচিত্রসূচক মানচিত্রের বৈশিষ্ট্য সাধারণত মানচিত্র অপেক্ষা ভূবৈচিত্রসূচক মানচিত্রের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে যা নিচে আলোচনা করা হল এ ধরনের মানচিত্র কতগুলি সুনির্দিষ্ট scale এ আঁকা হয় সুনির্দিষ্ট scale এ আঁকা মানচিত্রগুলি অক্ষাংশগত ও দ্রাঘিমা গত নির্দিষ্ট পরিসর বা বিস্তার থাকে নিখুঁতভাবে জরিপ কাজের মাধ্যমে প্রাপ্ত প্রাথমিক তথ্যের ভিত্তিতে এই মানচিত্র আঁকা হয় বর্তমানে আকাশ চিত্র ও উপগ্রহ চিত্র থেকে প্রাপ্ত তথ্যের সাহায্যে . ভাবে পরিবর্ধন ও পরিমার্জন করা হয় কোন একটি নির্দিষ্ট উপাদানের পরিবর্তে নির্বাচিত কিছু প্রাকৃতিক ও সংস্কৃতিক উপাদানের সমাবেশ এই মানচিত্রে ঘটে বিভিন্ন series এর ভূবৈচিত্রসূচক~ ভূবৈচিত্রসূচক মানচিত্র ভূবৈচিত্রসূচক মানচিত্রের প্রয়োজনীয়তা আমাদের কাছে সবচেয়ে বেশি এই জন্য এই ধরনের মানচিত্র আন্তর্জাতিক স্তরে ও দেশের স্তরে প্রস্তুত করা হয় যেমন আন্তর্জাতিক series বা international series এই প্রকার মানচিত্রের প্রধান বৈশিষ্ট্য গুলি হল আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী আন্তর্জাতিক মানচিত্র অভিক্ষেপের ওপর ভূবৈচিত্র সূচক মানচিত্র প্রস্তুত করা হয় এই মানচিত্র গুলি ক্ষুদ্র scale এর মানচিত্র অর্থাৎ তাই~ এই মানচিত্র গুলি ক্ষুদ্র scale এর মানচিত্র অর্থাৎ তাই আঙুলিক . বলে এইগুলিকে millionsip বলে এই series এই series এ পৃথিবীর ভূবৈচিত্র সূচক মানচিত্রের সংখ্যা সংখ্যা দুই গোলার্ধে এ~ এক হাজার একশো এগারোটি করে মোট দুহাজার দুশো বাইশ টি এই series এর মানচিত্রের উত্তর গোলার্ধের অক্ষাংশ ও দ্রাঘিমা গত বিস্তার ও প্রাপ্ত মানচিত্রের মো~ মোট সংখ্যার হিসেব হলো zero degree থেকে ষাট degree অক্ষাংশ অঞ্চলে চারদিকের অক্ষাংশ এবং ছয় degree দ্রাঘিমা বিস্তার যুক্ত million sit সংখ্যা যা মোট নশো টি ষাট degree থেকে অষ্টাশি degree অক্ষাংশ অঞ্চলে চার degree অক্ষাংশ এবং বারো degree দ্রাঘিমা বিস্তার যুক্ত million sit সংখ্যা হল দুশো দশ টি মেরু অঞ্চলে পৃথিবীর পরিধি ছোট হওয়ায় দ্রাঘিমা গত বিস্তার পরিবর্তন করা হয়েছে অষ্টআশি degree থেকে নব্বই degree অক্ষাংশ অঞ্চলে দুই degree অক্ষাংশ থেকে তিনশো ষাট degree দ্রাঘিমা বিস্তার যুক্ত বৃত্তাকার million sit এর সংখ্যা এক টি সুতরাং প্রতি গোলার্ধে সর্বমোট এক হাজার একশো এগারোটি এবং সারা পৃথিবীতে মোট দু হাজার দুশো বাইশ টি দক্ষিণ এশিয়া series বা south east ইন্ডিয়া series এই প্রকার মানচিত্রের প্রধান বৈশিষ্ট গুলি হলো এগুলি মাঝারি scale এর মানচিত্র যার RSone is to দুই লক্ষ দক্ষিণ দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশে সমূহে পপ মানচিত্র এই শ্রেণীর অন্তর্গত যথা ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান চীন ইরান সৌদি আরব মায়ানমার

এগুলি ক্ষুদ্র scale এর মানচিত্র যার RFone is to এক লক্ষ এই মানচিত্রের অক্ষাংশ দ্রাঘিমা গত উভয় বিস্তারিই চার degree করে তাই একে sit ও বলা হয়। ভারত ও তার প্রতিবেশী দেশ গুলি এই মানচিত্রের অন্তর্গত যথা ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান শ্রীলংকা ও মায়ানমার বর্তমানে এই series মানচিত্র অপ্র মানচিত্র অপ্রচিলত পরিবর্তে আন্তর্জাতিক series এর বহুল ব্যবহার ঘটেছে ইন্ডিয়া series এই প্রকার পপর sit এর মূল বৈশিষ্ট্য গুলি হল ভারতীয় উপমহাদেশ চার degree উত্তর থেকে চল্লিশ degree উত্তর অক্ষাংশ এবং এবং এবং চুয়াল্লিশ degree পূর্ব থেকে একশো চার degree দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত অঞ্চলের অক্ষাংশ

ভারতের মানচিত্র গুলির বিস্তার ও scale অনুযায়ী পাঁচটি series এর শ্রেণীতে বিভক্ত করা হয় ভূবৈচিত্র~ ভূবৈচিত্রসূচক মানচিত্র থেকে মালভূমির চিহ্নিত চিহ্নিতকরণ মালভূমি অঞ্চলের topo মানচিত্র হলেও তাতে সাধারণত সমভূমি শৈলশিরা পাহাড় বা পর্বতের অংশ থাকে অতএব এই ধরনের মানচিত্র একাধিক ভূপ্রাকৃতি যুক্ত অঞ্চল ও বহুবিধ বহুবিধ রূপ দেখা যায় সেজন্য মালভূমি ও বিভিন্ন ধরনের ভূমিরূপ চিহ্নিতকরণের উপায় নিচে দেওয়া হলো সমনোত্তির রেখার মান দেখে সাধারণভাবে সমুদ্রপৃষ্ঠের ওপরে তিনশো থেকে নশো meter উচ্চতা বিশিষ্ট ভূভাগকে মালভূমি বলে কোন কোন ক্ষেত্রে পাহাড় বা পর্বত সিন্ধু গুলি নশো meter এর বেশি হয় কিন্তু কিছু কিছু উচ্চস্থানের মান নশো meter এর চেয়েও বেশি থাকলেও সামগ্রিক বিচারে তা মালভূমি হয়মালভূমি অঞ্চলের অন্তর্গত নদী গঠিত মালভূমি থাকতে পারে সে ক্ষেত্রে সমোন্নতি রেখার মান তিনশো meter এর কম থাকে তবে দুইশ থেকে চারশো meter পর্যন্ত উচ্চ অঞ্চলকে নিম্ন মালভূমি হিসেবে বিবেচনা করা হয় সমোন্নতি রেখার বিন্যাস দেখা দেখে সাধারণত মালভূমির মাথা চ্যাপ্টা হয় মালভূমির মাথা চ্যাপ্টা হয় তাই সমোন্নতি রেখার বিন্যাসের ক্ষেত্রে বিস্তীর্ণ এলাকা জুড়ে সর্বোচ্চ মানের এক দুটি সমোন্নতি রেখা থাকে কম মানের রেখা গুলি কাছাকাছি অবস্থানে বিস্তৃত থাকে যার দ্বারা মালভূমির প্রান্ত ভাগ খাড়া ঢাল ভাগ সৃষ্টি হয়েছে বোঝা যাই পাহাড় ও শৈল শিরা শংকু আকৃতির ক্ষেত্রে সমোন্নতি রেখা গুলি এক কিনতে বৃত্তের খুবই ঘন সন্নিবদ্ধ থাকে ভূবৈচিত্রসূচক মানচিত্রের scale ও সূচক সংখ্যা ভারতের সর্বক্ষণ বিভাগ টোপোগ্রাফিক্যাল মানচিত্রকে প্রকাশ করেন তা নিচে আলোচনা করা হলো one ইস্টু আহ one degree into one degree বিশিষ্ট মানচিত্রের স্কেল এক ইস্টু এক লক্ষ এই মানচিত্র কে million sheet বলে one degree into one degree বিশিষ্ট মানচিত্রের scale আহ one ইস্টু উম one ইস্টু দুই লাখ পঞ্চাশ হাজার এই মানচিত্র কে degree sheet আবার তিন তিন উহ তিন মিটার ইনটু তিন মিটার বিশিষ্ট মানচিত্রের স্কেল one ইস্টু এক লক্ষ এই মানচিত্রকে half degree sheet বলা হয় বলা হয় নো পনেরো পনেরো minute into পনেরো minute বিশিষ্ট মানচিত্রের স্কেল কে one ইস্টু পঞ্চাশ হাজার এই মানচিত্র কে quadrant sheet বলা হয় সা আ সাত আহ সাড়ে সাত মিনিট into সাড়ে সাত মিনিট বিশিষ্ট মানচিত্র এবং পাঁচ minute into সাড়ে সাত minute বিশিষ্ট মানচিত্র scale one ইস্টু পঁচিশ হাজার হয়ে থাকে এছাড়াও পরিলেখ সমোন্নতি রেখা মানচিত্রের একটি সরলরেখা বরাবর উলম্ব ছেদনের ফলে এই রেখা বরাবর ভূপৃষ্ঠের দৈর্ঘ্য ও উচ্চতা যুক্ত দ্বিমাত্রিক চিত্রকে স্থানান আহ স্থানটির পরিলেখ বা পার্শ্বতীর্থ বলে ভূমির উচ্চতা ও ঢাল বোঝানোর জন্য সমোন্নতি রেখার উপর প্রস্থচ্ছেদ অঙ্কন করে সমোন্নতি রেখার মান ও অবস্থান দেখিয়ে যে চিত্র অঙ্কন করা হয় তাকে পার্শচিত্র বলে পরিলেখিত ধরন চার ধরন চার ধরনের হয়ে থাকে যথা সারিবদ্ধ পরিলেখ বা অনুক্রমিক পরিলেখ অধ্যারোপিত পরিলেখ ও বিক্ষিপ্ত পরিলেখ দ্বিমিশ্ম পরিলেখ বা যৌগিক বা আকাশ রেখা পরিলেখ অঙ্কনের পদ্ধতি নিম্নলিখিত পদ্ধতিতে পরিলেখ অঙ্কন করা হয়ে থাকে যথা পরিলেখ অঙ্কন করতে হলে topographical মানচিত্রের যে অংশে পরিলেখ অংকন করতে হবে সেখানে প্রথমে একটি line যথা ab অথবা xy অংকন করতে হবে তারপর এই line বরাবর একটি সাদা কাগজ ভাজ করে রেখে তার ওপর সমোন্নতি রেখা গুলি যেখানে ছেদ করেছে সেই সকল বিন্দুগুলিতে কাগজের ওপর চিহ্নিত করে ওই রেখা গুলির মান লিখতে হবে তারপর একটি graph paper এ বা সাদা কাগজে এই দুই রেখাটিকে অনুমিত ভাবে অঙ্কন করা হল আহ এটিকে ভিত্তি করে বলা এটিকে ভিত্তি করে আহ এটিকে ভিত্তি করে রেখা অঙ্কন করাটাকে ভিত্তি রেখা বা base line বলে এই ভিত্তি রেখা এই ভিত্তি রেখা বাহুর উভয়দিকে দুটি উলম্ব রেখা অঙ্কন করে তাতে উলম্ব scale টি দেখা আহ দেখাতে হবে এবার প্রথম কাগজটিতে চিহ্নিত করা মানগুলিকে উলম্ব রেখায় রেখায় দেখানো scale অনুসারে বসিয়ে চিহ্নিত করতে হবে এই বিন্দুগুলিকে একটি সুষম রেখার দ্বারা যুক্ত করতে হবে এই রেখাটি হল ওই অঞ্চলের পরিলেখ এই উচ্চতা বিশিষ্ট সমোন্নতি রেখা বা স্থানে উচ্চতা দুটি